এখানে একটি অনেক বড়ো ফুলের বাজার দেখতে পাচ্ছি। মনে হচ্ছে এই বাজারটিতে শুধুমাত্র ফুলই কেনাবেচা করা হয়। অনেক মানুষ জনের সমাগম এখানে দেখতে পাচ্ছি।